এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা হারমোনিয়াম যেখানে মিউজিক ক্রিয়েট হয় এবং লা ফাংশান -এ এগুলো দেখা যায়।

এটা দেখে বোঝা যাচ্ছে সেটা এক লো লোহার জায়গা যেখানে বিভিন্ন ধরনের লোহার কাজ ।এরকম ভাবে করে ষ্টোর করে রাখা হয়। এটা সম্ভবত একটা কারখানা।

এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো গাড়ি গ্যারেজ এবং গাড়িটা ভাঙ্গা অবস্থায় রয়েছে গ্যারেজের ভিতরে এখানে আরো অনেক গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে দু পাশে --